সেই ভয় দেখাতো সেই দেবতার দিছে এই ভূমিকম্প গুলা সব ভয় ভয় দেখাতো ভূমিকম্প কি করে হয় ওরা তো জানতো না আমরা পড়েছি আমরা জিজ্ঞাসা করলে কেনি আমরা শিক্ষা জানি বলে questions জানি বলে জিজ্ঞাসা করতে পারবে না আগে মানুষ জানতোনা ভয় দেখাতো ওরে ওটা ই আছে এই দে ওই দে আগেকার মানুষ দের কে লুটেপুটে খেয়েছে যেমন ধরো কথাই বলছি যে আগেকার মানুষ দেরকে কিছু বলা হয় ওরে আজকে পশ্চিম দিকে সূর্য উঠবে তারা কিন্তু বিশ্বাস করবে হ্যাঁ কিন্তু যদি আমাদের কে এটা বলে তো কোনোদিন বিশ্বাস করবো না কারণ আমরা একটু হলেও পড়েছি পড়েছি মানে বুঝিঙে দিলে question করবে না

তাহলে অবশেষে তাহলে কি জানা যাচ্ছে তাহলে শিক্ষা হচ্ছে সবচেয়ে মেন কাজ শিক্ষা মানুষ এর দরকার প্রত্যেক মানুষ এর সংবিধান লেখা আছে শিক্ষা মানুষ এর প্রত্যেক জনের স্বাধীনতা অধিকার শিক্ষা তোমাকে লাগবে শিক্ষা ছাড়া যেকোনো জায়গায় যাবার শিক্ষা লাগবে তোমাকে সেই জন্যেই আমি বলছি বাচ্চা ছেলেদের আমাদের গরিব যে পড়াশোনা করানো তাদের school ছেড়ে চলে যাচ্ছে তাই জন্যে তোকে উদ্দক নিয়ে বললাম একটা coaching কর তার মধ্যে আমাদের কিছু হবে আশেপাশে যে গ্রাম গুলো আছে তারা শিক্ষিত হবে আমি তোকে বললাম না আমার মাথায় ওই টাই এসেছিলো আমি বললাম না যে আমি তো বাড়িতে বলেছিলাম বাবা যে বললো তুই টি একই পারবি না তো দেখ যদি হয় তাহলে বলবি তো এইরকম ব্যাপার দাদা তো একবার বলেছিলো আমি তো করবো আমি তো সেইরকম কিছু বলিনি আর এইরকম আসতে আসতে হবে আর তো এই পরিকল্পনা গুলো হলো আমরা তো দুইজনা জানলাম এবার ওদিকে জানাবো ওরা কি বলছে দেখ হ্যাঁ করবো হয় তো কিছু বলবে আমি কিছু বলছিলাম

আমি বলছি যে এখন তুই বাড়িতে আছি তো তবে হ্যাঁ আজকে তুই একবার বিকালে ground দিয়ে আসবি সেখানে একটু আলোচনা করতাম phone এ তো সব কিছু বলে হয় না হ্যাঁ করলে হবে অসুবিধা নাই আর তাই হলো তুই ছেলে পেলে দের কে ওই করে দিস পড়াশোনার ব্যাপারে ঠিক আছে আমি করবো হ্যাঁ হ্যাঁ আজকে আমি রোমনাথ দাকে রোমনাথ দাকে তুই নোই তো phone করবি হ্যাঁ আমি তুফান আর অশোক কে দেখা করবো একবার হ্যাঁ বললে হবে অসুবিধে নেই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

হম ঠিক আছে। রাজস্থান ভারতের একটি বৃহত্তম রাজ্য রাজস্থান মানেই উষ্ণ প্রানবন্ত ও সরল জীবন ধারা এবং, ঐতিহাসিক যুদ্ধ ক্ষেত্রের ওপর এর অবস্থান ভারতের উত্তর পশ্চিম অংশে অবস্থিত রাজস্থান বর্ণময় ভুমি হিসেবে পরিচিত এই রাজ্য

সুন্দর মরুভুমি শহর যেমন জয়সলমের ও বাড়মেড়, এবং উদয়পুর ও চিত্তরগড় এর প্রতিভা কে চাক্ষুষ করতে পারবেন সবচেয়ে আকর্ষণীয় ইমারত, প্রাসাদ এবং অভূতপূর্ব বন্যপ্রাণীর অভয়ারান্য ও উষ্ণ এবং ধার্মিক অধিবাসিদের মন্দির সহ এই অঞ্চলটি পর্যটকদের কাছে একটি,

অনেক কিংবদন্তির ভূমি, বীরত্ব ও উৎসর্গের গল্পে সমন্বিত রাজস্থান সম্ভবত ভারতের সবচেয়ে বেশি পর্যটকদের আকর্ষিত করে থাকি রাজস্থান রাজ্যের প্রাচীনতম জাদুঘর হলো albert hall জাদুঘর বা কেন্দ্রীয় জাদুঘর এটি জয়পুরে রামনিবাস বাগানের অভ্যন্তরে অবস্থিত। London এর albert জাদুঘরের আদলে albert hall জাদুঘরটি নির্মিত হয়েছে এবং এটি ইন্দো সার্সেনিক স্থাপত্য শৈলীর প্রতিনিধিত্ব

রাজধানী শহর জয়পুর থেকে প্রায় এগারো kilometer দূরত্বে অবস্থিত আম্বের দুর্গ জয়পুর দিল্লী, মহাসড়কের পাশে একটি চূড়ায় অবস্থিত। সুন্দর সাদা মার্বেল এবং লাল পাথরের মিশ্রণে মোঘল ও রাজপুত স্থাপত্যের একটি সুক্ষ মিশ্রণ এখানে পরিলক্ষিত হয়ে থাকে। সুন্দর মাওতা রথ এখানকার মহিমান্বিত গঠনকে একটি চমৎকার দৃশ্য প্রদান করে বলিষ্ঠ প্রাচীন এবং সুদৃশ্য প্রাসাদ জয়পুরের আম্বেদ দুর্গকে এই রাজ্যের অন্যতম আকর্ষণীয় স্থান হিসেবে পরিচিত করেছেন এই দুর্গটি অম্বর দুর্গ নামেও পরিচিত রাজধানী জয়পুরের স্মৃতি palace হলো স্থাপত্যের একটি নিদর্শন অষ্টাদশ শতাব্দীতে অম্বরের কচ্ছয়ারা রাজপুত রাজা মহারাজার দ্বিতীয় জয় সিংহ দ্বারা এই প্রসাদটি নির্মিত হয়েছিল এই প্রাসাদের অভ্যন্তরে সুন্দর মার্বেলের কারুকার্য, চমৎকার স্তম্ভ জালি বা জাফরী কাজ এবং খচিত অলঙ্করন লালিত হয়েছে যা পর্যটকদের এখানে আকর্ষিত করে জালের চখ এবং ত্রিপলিয়া gate হলো city palace এর দুটি প্রধান প্রবেশ পথ যা রাজস্থানের জয়পুরে অবস্থিত। কলোনিল জ্যাকপ সফলভাবে মোঘল রাজপুত এবং ইউরোপীয় স্থাপত্য শৈলীর সংমিশ্রণ ঘটিয়ে এই ঐশ্বর্যশালী স্থাপত্যটি নির্মাণ করেছিলেন। মহিমান্বিত যন্তর মন্তর এবং উজ্জ্বল হাওয়া মহল বিভিন্ন মন্দির সমন্বিত গোলাপি রঙের শহর জয়পুরে সারা বছর ধরে প্রচুর পর্যটকের সমাগম হয়ে থাকে জয়পুরের গালতা মন্দির হলো একটি আকর্ষণীয় স্থান অনমনীয় প্রতিবেশের অন্তরে অবস্থিত গালতা মন্দিরটি বানর মন্দির নামেও পরিচিত পাহাড়ের চূড়ার ওপর অধিষ্ঠিত এই মন্দিরটি সুন্দর শিশু দিয়া রানী কাবাগের নিকটে অবস্থিত এটি কথিত আছে যে মন্দিরের পবিত্র দ্বারটি ঐশ্বরিক মনুষ্য গ্যালাবার অনুশোচিত ধর্মানুষ্ঠানের আয়োজনের ভূমিকা পালন করে এই মঠে রামানন্দের আদেশের অনুগামী ভগবান শ্রী কৃষ্ণের ভক্তদের বিপুল সমাগম পরিলক্ষিত হয়ে থাকে। গোলাপি শহর জয়পুরে অবস্থিত রাজকীয় হাওয়া মহল সম্ভবত পর্যটকদের দ্বারা অনেকবার পরিদর্শন যোগ্য গন্তব্য স্থলগুলির মধ্যে একটি বলে বিবেচনা করা হয়ে থাকে সতেরোশো নিরানব্বই সালে বিখ্যাত মহারাজা সৌয়াই প্রতাপ সিং দ্বারা নির্মিত হাওয়া মহলকে রাজস্থানের রঙিন ইতিহাস ও ঐতিহ্যের সংগ্রহ স্থল বলে মনে করা হয় চমৎকার স্মৃতি palace এর একটি অংশ হাওয়া হাওয়া মহলে রাজস্থান ও মোঘল স্থাপত্যের একটি বিস্ময়কর মিশ্রণ পরিলক্ষিত হয়ে থাকে। রাজস্থানের সবচেয়ে উল্লেখযোগ্য এবং প্রায় পাঁচ তলার সমান উচ্চতা বিশিষ্ট এই সৌধটিতে বিভিন্ন বর্ণ বিশিষ্ট বেলে পাথরের কারুকার্য পরিলক্ষিত হয়ে থাকে। নিসর্গ এবং সুবিশাল মহাবিশ্ব মানব জাতির কাছে সবসময় একটি বিভ্রান্তির সৃষ্টি করে থাকে মহাবিশ্ব প্রাচীন কাল থেকেই মানুষকে মুগ্ধ করে আসছে নিঃস্বর্গের রহস্য আবিষ্কারের জন্য যে সমস্ত মান মন্দির তৈরি করা হয়েছিল তাদের মধ্যে একটি হল জয়পুরের যন্তর মন্তর। সমগ্র উত্তর ভারতের ওপর মহারাজা শৌয়াই জয় সিং দ্বারা নির্মিত পাঁচটি মান মন্দিরের মধ্যে জয়পুরের যন্তর মন্তরটি হল বৃহত্তম এবং সবচেয়ে ভালোভাবে সংরক্ষিত একটি নির্মাণ গোলাপি শহরে অবস্থিত যন্তর মন্তরে বিভিন্ন পাথর গাঁথনি দ্বারা নির্মিত একাধিক কাঠামো এবং একটি তত্ত্ব সংক্রান্ত রূপ রয়েছে যা সারা বিশ্বের শিল্পী, স্থপতি এবং দক্ষ ইতিহাস রচয়িতাদের মনোযোগকে আকর্ষিত করে।

কাল্পনিক মহারানা কুম্ভের অকপটতার সাক্ষ্য স্বরূপ চিতরগড় দুর্গ সুপরিচিত এটি সমর্পতি রাজবাড়ির ধ্বংসাবশেষের ওপর চোদ্দোশো পঁয়তাল্লিশ থেকে চোদ্দোশো-আটান্ন সালের মধ্যে নির্মিত হয়েছিল বলে মনে করা হয়ে থাকে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতকে এক জৈন রাজা এখানে বসবাস করতেন. এই দুর্গে একটি জৈন মঠের অবশিষ্টাংশ হল এর প্রমাণ স্বরূপ। ভারতের অসামান্য এবং ঐশ্বর্যশালী মেহেরাঙ্কর দুর্গটি রাজস্থানের যোধপুর থেকে পাঁচ kilometer দূরত্বে একশো পঞ্চাশ meter উঁচু পাহাড়ের ওপর অবস্থিত। ভারতের একটি প্রখ্যাত অভয়ারণ্য হলো রণথম্বর জাতীয় উদ্যান যা আরাবল্লী পর্বতমালা এবং বিন্ধু পর্বতের মালভূমির মধ্যে অবস্থিত এই অভয়ারণ্যটি

এই অভয়ারণ্যটি royal bengal tiger র আশ্রয়স্থল হিসাবেও প্রসিদ্ধ অতীতে এই এলাকাটি জয়পুরের মহারাজাদের শিকারের স্থান হিসেবে চিহ্নিত ছিল। এটি উনিশশো-পঞ্চান্ন সালে একটি ক্রীড়া অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয় এবং পরবর্তীকালে অর্থাৎ উনিশশো আশি সালে এই অভয়ারণ্যটি একটি জাতীয় উদ্যান হিসেবে ঘোষিত হয়। এবং অবশেষে উনিশশো আশি সালে ভারতের ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে কাজ শুরু হয় এই জাতীয় উদ্যানটিতে দুর্গের সচিত্র ধ্বংসাবশেষ রয়েছে যে, কারণে এটি একটি ঐতিহ্যবাহী স্থান হিসেবে পরিচিত। সরিষা জাতীয় উদ্যানটি আরাবল্লী পর্বতমালায় শায়িত ও আলোয়ার জেলার মধ্যে অবস্থিত উনিশশো-আটান্ন সালে এটিকে অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় এবং উনিশশো ঊনআশি সালে ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র হিসেবে এই উদ্যানটিকে অন্তর্ভুক্ত করা হয় এই জাতীয় উদ্যানটি আটশো বর্গ kilometer এলাকা জুড়ে বিসতৃত এবং এবং এটি বিভিন্ন উদ্ভিদকুল প্রাণীকুল এবং বিভিন্ন পাখিদের গৃহস্থল হিসেবে পরিচিত। এটি রাজস্থানের রাজকীয় রাজা বিজ্ঞানের এ অবস্থিত যা প্রাসাদ এবং তার মন্দির সহ তার সমৃদ্ধ সংস্কৃতি এবং বিস্ময়কর সুক্ষ স্থাপত্যের জন্য জনপ্রিয় এটি হলো বানেশ্বর মন্দির বানেশ্বর মন্দিরটি তার সুন্দর আভ্যন্তরীণ শয্যা দেওয়ালচিত্র এবং শিল্পের জন্য বিখ্যাত এবং বিকানেরের সবচেয়ে জনপ্রিয় স্থান হিসেবে পরিচিত। রানী শ্রুতি মন্দির, রাজস্থান রাজ্যের একটি ঐতিহাসিক শহর ঝুনঝুনা যা জয়পুর শহর থেকে একশো-আশি kilometer দূরত্বে অবস্থিত সেইখানকার একটি স্থাপত্য।

এখানে শহরের সবচেয়ে জনপ্রিয় রানী সতী মন্দির অবস্থিত রয়েছে এই শহরকে জটিল ভাস্কর্য এবং ফ্রেশকো সহ সজ্জিত. প্রতিটি রাজস্থানী হাভেলি গুলির বাসস্থান হিসেবে গণ্য করা হয়ে থাকে। রাজস্থান ভ্রমণের শ্রেষ্ঠ সময় হল মধ্য october থেকে মধ্য march পর্যন্ত, এই সময় খুব বেশি গরম থাকে না এবং ভ্রমণকারী রা গরমের জন্য বিরক্ত না হয়ে ঘুরে বেড়ানো,

দশ দিন সময় লাগবে রাজস্থান সম্পর্কে আর একটি ভালো জিনিস হলো যে এই রাজ্যে ভ্রমণকারীরা যে কোন budget এ এখানকার ভ্রমণকে উপভোগ করতে পারেন আপনি যদি ভ্রমণকারী হন তাহলে আপনার খরচ চল্লিশ হাজার থেকে পঞ্চান্ন হাজার টাকার মধ্যে থাকবে যদি মধ্যপরিষীমার পর্যটক হন তাহলে খরচ হবে পঞ্চান্ন হাজার থেকে পঁচাশি হাজার এবং একজন উচ্চ শ্রেণীর ক্ষেত্রে আশি হাজার থেকে এক লাখ কুড়ি হাজার টাকা খরচ হয়ে যেতে পারে। ভারতে প্রবেশের পর যেকোনো স্থান থেকে রাজস্থানে ভ্রমণ করা যায় রাজস্থানের তিনটি প্রধান বিমানবন্দর হলো জয়পুর, উদয়পুর এবং যোধপুর এই রাজ্য থেকে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিমান সংস্থাগুলি নিয়মিত বিমান চালনা করে দিল্লি, মুম্বাই এর মত দেশের প্রধান শহরগুলিকে সংযুক্ত করে। আপনি যদি দিল্লি থেকে রাজস্থান প্রবেশ করার পরিকল্পনা করেন তাহলে জয়পুর হলো সবচেয়ে সুবিধাজনক প্রবেশ পথ অন্যদিকে মুম্বাই থেকে সবচেয়ে সুবিধাজনক প্রবেশপথ হলো উদয়পুর। ভালো railway সংযোগ ব্যবস্থা রয়েছে এই রাজ্যের প্রধান railway station জয়পুর, যোধপুর, আজমের, উদয়পুর, ভারতের গুরুত্বপূর্ণ শহরগুলির সাথে সংযুক্ত রয়েছে রাজস্থান পৌঁছানোর ভালো উপায় এবং অভিজ্ঞতা অর্জন করতে হলে আপনাকে palace on wheels অথবা heritage on wheels নামক বিলাসবহুল পর্যটন train এ ভ্রমণ করতে হবে যেখানে আপনি অবিশ্বাস্য রাজকীয় দ্রুতির অনুভূতি লাভ করতে সক্ষম হবেন রাজস্থান, পর্যটন, উন্নয়ন, corporation website থেকে এই train গুলির

রাজস্থানে বসবাসের জন্য বিভিন্ন বিকল্প বর্তমান রয়েছে এই রাজ্যে উচ্চবিলাস বহুল hotel থেকে সাধারণ মানের অসংখ্য hotel রয়েছে রাজস্থানের hotel গুলি তাদের আতিথেয়তা এবং পরিষেবার জন্য অবকাশ যাপনের একটি আদর্শ স্থান হিসেবে পরিচিত। তাহলে চলে আসুন, রাজস্থান ভ্রমণ করুন, রাজস্থান আমাদের দেশের একটি অতি অপূর্ব স্থান যা ভ্রমণ করার পর আপনার মনে হবে আপনি আমাদের দেশের ইতিহাসের সঙ্গে পরিচিত হতে পেরেছেন আমাদের দেশের ইতিহাসে বহু বিখ্যাত মানুষ